এটি একটি পার্ক । যেখানে দেখা যাচ্ছে একটি বড়ো ছাতা এবং এখানে বেশ কিছু সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

এই নার্সিংহোম - টির নাম লেখা রয়েছে ওপরে নামিতা ম্যাটারানটি নার্সিংহোম ।

সামনেই দুটি খালি চেয়ার এবং টেবিলে কিছু ফুলের তোড়া এবং জলের বোতল দেখা যা--